একটা বাস স্ট্যান্ড এখানে একটা হিন্দিতে অনেক লেখা আছে এ সি দুই পাশে এ সি এ সি লেখা আছে।

কয়েকজন লোক এদিকে দাড়িয়ে আছে কয়েকজন লোক ওই পাশে দাড়িয়ে আছে।

নৌকার মধ্যে দুই জন উঠে--